নায়েক তা হচ্ছে নতুন আমার আসলে নাম টা মনে নাই আচ্ছা আচ্ছা বুজতে পেরেছি তো বলছিলাম যে কখনো cinema গল্প তা খুবই আকর্ষণীয় মনে হচ্ছে হয়তো আমিও দেখবো বিষয় তা গল্প খুব একটা unique না common এ ধরো নিয়ে গল্প নিয়েছিল অনেক industry সব ধরণের industry তারপর হচ্ছে bollywood lollywood বলেন সব ধরণের hollywood তাই হয় কিন্তু মানে আহ অভিনয় পরে হচ্ছে character choice যেই লোক দিয়ে নিয়ে করা হৈছে casting film বলে যেটাকে বুঝি kolkata আগের ভারতীয় বাংলার নায়ক ছিল পরমব্রত movie টাতে

মৌলিক গল্পের যেই সিনেমা গুলো হয় আহ যেগুলো art film বলে ওগুলো বেশি মনে পরে আরকি হ্যাঁ হ্যাঁ অভিনয় গুলো খুবি ভালো মানে সবাই প্রশংসা করে আমি দেখেছি যেখানেই কাজ করে ভালো প্রশংসা করে আমি দেখেছি ও আহ বাহ আর আর hollywood এর কি কি movie দেখা হয়েছে hollywood এর অভাবে দেখা হয়না দেখেছিলাম বোধহয় আহ নাম বলতে children haven বোধহয় ওরম একটা নাম ছিল তারপরে হচ্ছে আরও একটা movie দেখেছিলাম

বেশি hollywood এর নাম জানিনা occasionally যেটা দেখা হয় হয়তো

বিনোদন সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন খুবই সুন্দর যেটা সব্বার মধ্যে এই ধারণা তা থাকে না যেমন অনেক যে সেই বিপ্স তার বেপারে জিজ্ঞাসা করলাম যে একটু বর্ণনা দেন খুবই সুন্দর ভাবে বর্ণনা দিয়েছিলো

হ্যাঁ তারপর আজকে এ খুব দৌড়াতে চলতেছে আহ OTT platform বোলো তারপরে হচ্ছে netflix এ আছে চরকি বংগো BD মনে হয় এরুম কিছু একটা আছে তারপর হচ্ছে India র হচ্ছে zee bangla cinema না কি যেন একটা হ্যাঁ zee-five এর ধরণের OTT platform গুও যে বর্তমানে যে বিশেষ করে যে web series গুলো হচ্ছে আহ এগুলা খুব আর শুধু গল্প নিয়ে তৈরী হয় আমি এখানে গিয়ে খুব একটা subscribe এ payment করে trailer করে দেখা হয়না কিন্তু দেখি যত টুকু বুঝি বিশেষ করে Bangaldesh এ কারাগার হলো recently আহ আরও কিছু হয়েছে আরও web series দেখেছি আমার মনে নেই তো OTT platform এ যেই নির্মাতারা আসলে ওদের মেধার বেশ সাক্ষর সেটা ওদের গল্পরে মাধ্যমে রাখতেছে আরকি আমার মনে হয় উম এক সুস্থ না বিনোদনের শুকনা কিন্তু ভালো বিনোদন দিতে পারতেছে আমার মনে হয় হ্যাঁ অবসই ইটা আমাদের দেশের জন্য খুব জরুরি অসুস্থ বিন্দোনের জ্বরে মানুষরা ভাসতেছে যে আসলে যে সুস্থ বিন্দদন মানুষ পাবে যে একটা সুন্দর জনক আহ মনে আনন্দ দেয় মানুষের চাহিদার মতন এরকম তো কিছু আমাদের দেশে টোরি হতো না কিন্তু আস্তে আস্তে কিছু একটা পরিবর্তন হচ্ছে বলা যাবে OTT platform গুলো পাইলে web-series গুলা তে তাই না হম হম তারপরে recently আমরা bangladesh এ একটা নাটক দেখেছি একদম recently একদমই সম্প্রতি দু হাজার তেইশ সালে কাজলের দিন রাত্রি বোধহয় আপনি দেখেছেন না না ইটা দেখিনি কেমন ইটা কি কিসের দিক থেকে দেখেছো especially ইটা হচ্ছে মেজাবিন এর মেহেজাবিনের হচ্ছে আহ নায়ক তার নাম ভুলে গিয়েছি আচ্ছা যাই যোগ মেহেজাবিন হচ্ছে main character থাকে কাজলের দিন রাত্রি এখানে মেহেজাবিন হচ্ছে আহ abnormal মেয়ের part করে ঠিক আছে হম হম হম তো last এ হচ্ছে ও মারা যাই এবং ও কিভাবে abnormal হইলো পরে হচ্ছে ওর abnormally এর কারণে ওর life এ কি কি ঘটে কি ভাবে মারা যাই এই ধরো এই এইটা আরকি দেখানো হো গল্পটা তো আমার বেশ ভালো লেগেছে আর কি Bangladesh এ প্রথম করো নাটক দেখে আমি emotional হইছি আর আগে এমনি ভাল্লাগছে কিন্তু emotional হয়নি নাটক তা দেখে আমার বেশ আহ ভালোই লেগেছে অসংখ দন্যবাদ আপনার সুন্দর অনুভূতি গুলা সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে share করার জন্য আমাদের ভালো লেগেছে আমরা আসলে পরবর্তীতে আপনার কাছে এই বিস্তার বিস্তারিত ভাবে জেনে নিবো আপাতত রাখছি আল্লাহ হাফিজ okay আল্লাহ হাফিজ অনেক খুন সময়ে ইলাম thank you for your time okay আল্লাহ হাফিজ

আপনার ক্ষমতা সজাগ সবার দৃষ্টি আপনি অনুভব করছেন insert door এ যে চোখ আপনাকে অনুসরণ করছে আপনি বুঝতে পারছেন? উদ্বেগ অনুভব করুন অহংকার

আপনি এখানে শিখতে এসেছেন teacher আপনাকে শেখাবে অনুভব রকুন যে আপনার কোনো উদ্বেগ নেই আপনার মন মুক্ত বার্তাটি হলো আপনি আপনার চিন্তাধারা

দ্বিতীয় অধ্যায় চিন্তা ধারার গভীরে যখন আমি তরুণী ছিলাম রাজপুত্রের মতো একজন সঙ্গী চাইতাম অনেক আকর্ষণীয় অনেক সফল মানুষ বেশ আবেগ প্রবন কাউকে আমি একটা পেশা চাইতাম যেটা কঠিন বা ঝুঁকিপূর্ণ নয় আমি ভাবতাম এই সব কিছু আমার প্রাপ্য আমি সন্তুষ্ট হওয়ার অনেক আগের কথা এসব আমি একজন ভালো মানুষ পেয়েছি কিন্তু তার কাজ কখনো উন্নয়নমুখী আমার পেশা বেশ ভালো কিন্তু এটা সবসময় challenge এর বিষয় নয় কিছুই সহজ ছিল না কিন্তু আমি কি করে সন্তুষ্ট হয়ে ছিলাম আমি চিন্তা ধারা বদলেছিলাম নিজের কাজের জন্য আমি চিন্তা ধারা বদলেছিলাম একদিন আমার ছাত্র মেরি বান্দুরা আমাকে বোঝার চেষ্টা করছিল যে কিছু শিক্ষার্থী কেন তাদের ক্ষমতা প্রকাশে সক্ষম নয় যেখানে অন্যেরা হয় ছাড়ছে নয় শিখছে হটাৎ আমরা টের পেলাম যে সামর্থ বলতে দুই ধরণের অর্থ বোঝায় দুই ধরনের অর্থ বোঝায় একটি নয় একটি নির্দিষ্ট ক্ষমতা যা প্রমানের প্রয়োজন পরে আর অন্যটি challenge করার মত ক্ষমতা যাকে শেখার মাধ্যমে উন্নত করা যায় এভাবে চিন্তাধারা জন্মে আমার যা ছিল তা আমি হঠাৎ করেই জানতে পারলাম আমি টের পেলাম যে ভুল এবং ব্যর্থতা নিয়ে কেন এত সচেতন থাকতাম আমি প্রথমবারের মতো আমি বুঝতে পারলাম যে এইটা আমার নিজ্বস্য একটা পছন্দ ছিল আপনি যখন চিন্তাধারা প্রবেশ করেন একটি নতুন পৃথিবীতে ঢুকে পরেন

নিজের উন্নয়ন ঘটানো একটি পৃথিবীতে ব্যার্থতা মানে বিষণ্ণতা খারাপরে পাওয়া true moment এ হেরে যাওয়া বরখাস্ত হওয়া অর্থাৎ আপনি smart বা মেধাবী নন অন্য দিকে ব্যার্থতা মানে উন্নতি না ঘটা মূল্যানের স্থানে পৌঁছতে না পারা অর্থাৎ আপনার সুপ্ত প্রতিভার বিকাশ আপনি ঘটাচ্ছেন না একটা বিশ্বে চেষ্টা হলো খারাপ জিনিস ব্যর্থতার মতই এর মানে হল আপনি smart নন যদি হতেন তবে চেষ্টা করতেন না অন্য বিশ্বে চেষ্টা হলো সেটাই যেটা আপনাকে smart বানায় আপনার উপায় আছে চিন্তাধারা হলো কেবল বিশ্বাস এগুলো জোরালো বিশ্বাস কিন্তু এগুলোই আপনার মনেই রয়েছে আর আপনি মনকে আপনি বদলাতে পারেন পড়তে পড়তেই আপনি ভাবুন যে কোথায় যেতে চান আর কোন চিন্তাধারা আপনাকে সেখান থেকে নিয়ে যাবে সফলতা কি শেখ না নিজেকে smart প্রমাণ করা একজন প্রখ্যাত রাজনৈতিক তাত্ত্বিক বেঞ্জামিন বারবার বলেছিলেন পৃথিবীকে আমি সবলতা এবং দুর্বলতা বা সফলতা কিংবা ব্যর্থতা দিয়ে ভাগ করি না ভাগ করে শিক্ষার্থী হওয়া এবং না হওয়া দিয়ে কাউকে কিভাবে বলা যায় যে সে শিক্ষার্থী নয় প্রত্যেকেই শেখার গভীর আগ্রহ নিয়ে জন্মায় শিশুরা প্রতিদিন তাদের দক্ষতা বাড়াতে থাকে সাধারণ দক্ষতা নয় জীবনের সব চেয়ে কঠিন দক্ষতা হাঁটা এবং কথা বলা তারা কখনো ভাবে না যে এটা খুব কঠিন বা চেষ্টা করা যাই না নিজেদের প্রহসনের পাত্র করতে ভয় পায় না তারা হাটে পরে আবার উঠে দাঁড়ায় তারা এলোমেলো পায়ে কেবল সামনে এগিয়ে যায় এটি সমৃদ্ধ শিক্ষার সমাপ্তি কি করে হতে পারে স্থির চিন্তা ধারার মাধ্যমে শিশুরা যখন নিজেদের মূল্যায়ন করতে সক্ষম হয় তাদের কয়েকজন কে challenge ভয় পাই তারা smart না হওয়া কে ভয় পাই আমি হাজারো বাচ্চাদের school এ যাওয়ার আগে গবেষণা করেছি

চার বছর বয়সী বাচ্চাদের কে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম তারা হয় খুব সহজ একটা ধাঁধার সমাধান করবে বা কঠিন একটি করার চেষ্টা করবে এই কোমল বয়সেও স্থির চিন্তা ধারার বাচ্চারা নিরাপদ ধাঁধাটি বেছে নলি তারা বললো smart বাচ্চারা ভুল করে না পরিপক্ক চিন্তাধারার বাচ্চারা ভাবলো যে বিষয়টি অদ্ভুত আমাকে কেন এই কথা জিজ্ঞেস করছেন maam একই ধাঁধা বারবার কেউ কেন জিজ্ঞাসা করবে তারা কঠিন গুলো বেছে নিলো এটা সমাধান করার জন্য মোর যাচ্ছি আমি ছোট একটি মেয়ে বাচ্চা বললো কাজেই স্থির চিন্তা ধারার বাচ্চারা নিশ্চিত করতে চাইলো যে তারা সফল smart লোকেরা সবসময় সফল হয় কিন্তু পরিপক্ক মানসিকতার বাচ্চাদের কাছে সফলতা মানেই নিজেকে প্রসারিত করা তারা জানে যে smart হতে হলে এমন করতে হয় standard seven এর একটি মেয়ে সংক্ষেপে বললো আমার মনে হয় বুদ্ধিমত্তা এমন কিছু জেতার জন্য আমাদের কাজ করতে হয় যেটা দেওয়া হয় সেটা নয়

এটা কি ভাবে করা যায় আপনি কি আমাকে সাহায্য করবেন এভাবে আমি আমার বুদ্ধিমত্তা কে বাড়ায় ধাঁধার পেছনে ধাঁধা প্রত্যাখ্যান করা এক বিষয় ভবিষতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় ফিরিয়ে দেওয়া অন্য বিষয় এমনটি ঘটে কি না দেখার জন্য আমরা অস্বাভাবিক পরিস্থিতির কিছু সুযোগ নিতাম the university of hong kong সব কিছু ইংরেজি তে হয় class পড়ার বই পরীক্ষা সমস্ত ইংরেজিতে কিন্তু কিছু শিক্ষার্থী ইংরেজিতে দক্ষ থাকে না কাজে তারা এ ব্যাপারে তাড়াহুড়ো করে কিছু একটা করতে চাই শিক্ষার্থিরা যখন নাম registration করতে আসে আমরা জেনে যাই যে কারা ইংরেজিতে দক্ষ নয় আর আমরা তখন একটি প্রশ্ন করি যাদের ইংরেজি শেখা দরকার তাদেরকে যদি faculty কোনো course offer করে তোমরা কি নেবে আমরা তাদের চিন্তাধারা ও পরিমাপ করি তাদের আগ্রহ কতটুকু

যাদের চিন্তা ধারা পরিপক্ক তারা একমত হয় এই কথাই নিজের বুদ্ধি কে তুমি বেশ ভালোভাবে বদলাতে পারো পরে আমরা দেখি যে ইংরেজি course এর জন্য করা রাজি হয়েছে পরিপক্ক চিন্তা ধারার শিক্ষার্থীরা খুব জোরের সঙ্গে হ্যাঁ বলে কিন্তু স্থির চিন্তা ধারার শিক্ষার্থীরা খুব বেশি আগ্রহ থাকে না সফলতা মানে শেখা একথা বিশ্বাস করে পরিপক্ক চিন্তা ধারার শিক্ষার্থীরা সুযোগটি গ্রহণ করে কিন্তু স্থির চিন্তা ধারার শিক্ষার্থীরা নিজেদের ঘাড় দিয়ে কাউকে দেখতে চাই না বরং সামান্য সময়ের জন্য smart ধরে তারা college এর carrier কে ঝুঁকিপূর্ণ করে তোলে এভাবেই কিছু স্থির চিন্তা ধারার মানুষ কিছু শিখতে পারেনা আকস্মিক কল্পনা গল্প বলে মানুষের আকস্মিক কল্পনাও আপনি পার্থক্য দেখতে পাবেন কলোম্ব এ আকস্মিক কল্পনার lab এ দুই ধরণের চিন্তাধারার মানুষকে নেওয়া হয়েছিল তারা যখন প্রশ্নের জবাব দিচ্ছিলো আমরা জানতে কৌতূহলী হয়েছিলাম যে কল্পনা তাদের কে কখন আগ্রহী এবং মনোযোগী করে তোলে স্থির চিন্তাধারার মানুষ তখনি কেবল আগ্রহী হয় যখন তাদেরকে উৎসাহিত করা হয় তাদের কল্পনা শক্তি তখনি মনোযোগ দিচ্ছে যখন জানান দিচ্ছে তাদের উত্তর সঠিক না ভুল কিন্তু যখন তাদের কোনো তথ্য দেওয়া হচ্ছে শেখার মতো আর ওদের কোনো লক্ষনই দেখা যাচ্ছে না এমনকি যখন তারা ভুল জবাবও দিচ্ছে সঠিক উত্তরটি জানার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না কেবল পরিপক্ক চিন্তাধারার মানুষেরাই তথ্যের ব্যাপারে মনোযোগী হচ্ছিলো শেখার প্রতি তাদের প্রাধান্য ছিল প্রথমে আপনার প্রাধান্য কি যদি আপনার সুযোগ থাকে কোনটি বেছে নেবেন সাফল্য এবং সচলতার বোঝা নাকি প্রচুর পরিমাণ challenge কেবল বুদ্ধিমত্তার কাজে বাছাই করার বিষয়টি থাকে না সম্পর্ক তৈরির ক্ষেত্রে মানুষকে সিদ্ধান্ত নিতে হয় যে সে কেমন সঙ্গী চায় যে তার অহম বোধকে ফোলাবে নাকি যে বিকশিত হওয়ার challenge জানাবে আপনার আদর্শ সঙ্গী কে এই প্রশ্ন আমরা প্রাপ্ত বয়স্কদের করেছিলাম আর তাদের জবাব ছিল এরকম স্থির চিন্তাধারার মানুষেরা বলেছিল আদর্শ সঙ্গী তাকে মর্যাদার আসনে বসাবে যথার্থতা অনুভব করবে পূজা করবে অন্যভাবে বলা যাই তার আদর্শ সঙ্গী গুলো নির্দিষ্ট গুন্ গুলোকেপবিত্র স্থানে রাখবে আমার স্বামী বলেছে যে তার এমন মনে হয় সে একটা ব্যক্তির ধর্মের ঈশ্বর হতে চায় সৌভাগ্য ক্রমে এমন কথা সে আমার সাথে দেখা হওয়ার আগেই বলেছিল পরিপক্ক চিন্তা ধারার মানুষ ভিন্ন রকম সঙ্গী আশা করে তাদের ভাষায় আদর্শ সঙ্গী দোষ ধরবে এবং সংশোধনে সাহায্য করবে আরো ভালো মানুষ হওয়ার জন্য challenge করবে নতুন কিছু শেখার জন্য উৎসাহ যোগাবে নিশ্চয় তারা এমন কাউকে চাইবে না যে তাদের আত্মমর্যাদাকে ক্ষুন্ন করবে কিন্তু তারা চাই যে তাদের সঙ্গী তাদের উন্নয়নের পরিচর্যা করুক তারা এমন কি আশা করে না যে সঙ্গী পুরোপুরি ত্রূটি মুক্ত থাকবে যার শেখার আর কিছুই বাকি থাকবে না আপনি কি ইতিমধ্যেই ভাবছেন যে দুটি চিন্তাধারার ভিন্ন ধারার মানুষ একত্রিত হলে কি হবে পরিপক্ক চিন্তা ধারার এক মহিলা

কেন আমরা আর বেশি কিছু করছি না কিংবা আমি পছন্দ করতাম যদি সিদ্ধান্ত নেয়ার আগে তুমি আমার সাথে আলাপ করতে সে বিপর্যস্ত হয়ে যেত তখন কথা বলা বাদ দিয়ে আমি কোন রকম মেরামতের কাজে লেগে যেতাম ঘন্টা খানেকের জন্য আর তাকে ভালো বোধ করার সুযোগ দিতাম সেই সাথে সে দৌড়ে গিয়ে তার মা কে call করতো যিনি সবসময় তাকে আদরের বোনের ভাসিয়ে দিতেন আমরা দুজনেই তরুণ তরুণী ছিলাম এবং আমাদের নতুন বিয়ে হয়েছিল আমি কেবল যোগাযোগ করতে চাইতাম কাজেই সফল সম্পর্ক বলতে স্বামীর ধারণা ছিল পুরোপুরি প্রসূতির গ্রহণ যেটা স্ত্রীর ছিল না আর স্ত্রীর ধারণা ছিল সমস্যার মুখোমুখি হওয়া যেটা স্বামীর ছিল না একজনের জিজ্ঞাসা ছিল অন্যজনের কাছে দুঃস্বপ্নের মতো . পবিত্র স্থানে উচস্তর থেকে কথা বলা এবং নির্ভুল ভাবে দেখতে চাওয়ার বাসনা হলো একটা ধরণের রোগ যাকে সিইও রোগ বলা হয় . এই রোগ টি ছিল cryestler motors এর head হিসেবে তার প্রাথমিক সফলতার পর সে আমাদের চার বছর বয়সী সে চিন্তা ধারার বাচ্চার মতো হয়ে গিয়েছিলো কেবল সামান্য পরিবর্তন করে একিই car এর model সে বার বার বানাতে লাগলো দুর্ভাগ্য ক্রমে সেগুলোর কোনো চাহিদা ই থাকলো না ইতিমধ্যে জাপানি কোম্পানি গুলো নতুন করে ভাবতে লাগলো কেমন car হওয়া উচিত আর সেগুলো কেমন চলবে আমরা জানি এর ফল কি হয়েছিল জাপানি গাড়ি দ্রুত market দখল করে নিলো CEO রা সবসময় একই সমস্যায় ভোগে তাদের কি সেই ঘাটতি পূরণ করা দরকার নাকি সেই বিশ্বে থাকা উচিত যেখানে কেউ নেই . পরের টা বেছে নিয়েছেন যে সমালোচক দের সরিয়ে ভক্ত দের পশে রেখেছিলো আর দ্রুত তার ক্ষেত্রে সংযোগ হারালো নীল . শিক্ষার্থী হতে পারেন নি কিন্তু CEO রোগ সবার নেই অনেক বড় নেতারা প্রতিনিয়ত নিজেদের দুর্বলতার সংশোধন করতেন কিংবা . এই অসাধারণ কাজের পরও ডারউইন স্নেক ঘোষণা করেছিলেন

তারা স্বল্প স্থায়ী কৌশল খাটায় যাতে কোম্পানীর stock আরো বেড়ে যাই আর তাদেরকে নায়কের মত দেখায় . স্থির চিন্তাধারার মানুষ আলবার্ট নানুর পক্ষে sandwitch এ আনা হয়েছিল তিনি স্বল্প স্থায়ী কৌশল খাটিয়ে wall street এ hero হয়েছিলেন stock বেড়েছিল কিন্তু কোম্পানি ক্ষতিগ্রস্থ হয়েছিল লুব গ্ল্যান্সটার এক প্রতিজ্ঞাবদ্ধ পরিপক্ক চিন্তাধারার মানুষ যাকে IBM এ আনা হয়েছিল IBM এর ঐতিহ্য এবং রাজনীতিকে আমুল পাল্টানোর জন্য যখন তিনি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন stock এর মূল্য স্থির হয়ে গিয়েছিলো এবং wall street বিদ্রুপ করেছিল তারা তাকে ব্যর্থ ভেবেছিলো কয়েকবছর পর IBM পুনরায় নেতৃত্বে চলে গেলো প্রসারণ পরিপক্ক চিন্তাধারার মানুষ কেবল challenge নিতে চাই না তারা এব্যাপারে প্রচুর কষ্ট করে challenge যত বড়ো হয় তারা তত প্রসারিত হয় আর খেলা ধুলার জায়গার চেয়ে বেশি স্পষ্ট ভাবে বিষয়টি আর কোথাও দেখা যাই না

stocker star মিয়াহাম সরাসরি বলেছেন সারা জীবন আমি খেলেই চলেছি অর্থাৎ বয়স্ক বেশি দক্ষ বেশি অভিজ্ঞ এবং আমার চেয়েও ভালো খেলোয়াড় দেড় সঙ্গে খেলার challenge গ্রহণ করেছি হ্যাঁ তিলা কি করছিস? বসেই আছি রে তুই Phone টা কেটে দিলি তখন ফট করে phone এসেছিল তো এবার তাই একটু emergency ছিল কাজের সূত্রে তো তাই phone টা receive করলাম তোকে তো ধর পরে করা যাবে বা কি বলছিলো সেটাই জানার জন্য ও আচ্ছা আমি ভাবলাম হয়তো কিছু হয়েছে না না কিছু হয়নি বল কি করছিস এখন

কি করছিস এখন hello বলছি কি করছিস এখন? একটু জোরে বল তোর কথা না শুনতে পাচ্ছি না কি করছিস এখন? ও এই তো মায়ের সাহায্য করছিলাম একটু help করছিলাম এখন বসে আছি খাওয়াদাওয়া হয়েছে না করিসনি এখনো হ্যাঁ হ্যাঁ খেলাম একটু আগেই খেয়েছি দিয়ে ওই সবকিছু ঠিকঠাক করতেই মায়ের একটু সাহায্য করছিলাম তুই খেলি হ্যাঁ রে খেয়ে নিয়েছি। আচ্ছা কাকু কাকিমা সবাই খেলো? হ্যাঁ খেয়ে নিয়েছে। ওই আরকি কেন Office থেকে Phone করেছিল বলতো

ওই আরকি বলছিলো যে কোথাও আরকি ঘুরতে যাওয়ার তারা plan করছে তো যাবি কি তুই তোর অফিস থেকে যাওয়ার আমি কি করে যাবো? আর এ না এইরকম friends দের কে বলা যায় কারণ office এ তো ধরে অনেক কজন আছে বা তাদের মধ্যে যে কিছুলোক যাবে না এবার boss যাবে না ঠিক আছে তো যারা আরকি আমরা সবাই কাজ করি তো তারাই আরকি সবাই যাবে তো সেখানে friend গুলো তাদের বৌ আসবে হ্যাঁ তো সেগুলো আসতে পারে তুই যদি ভাবিস যাবো তাহলে যেতে পারিস হ্যাঁ যাওয়া যেতেই পারে কোথায় যাবো বল? দেখ যত সম্ভব plan করছিলো যে বন্দেভারত এ যাবে ঠিক আছে।

তো দিল্লী যদি যায় তাহলে দিল্লীই যেতে পারে লালকেল্লা টাও দেখে আসা হবে এবং ওখানে ঘুরে আসাও হবে বুঝলি

কবে ঠিক হচ্ছে বলতে এখন ধর সবাই কে জানাচ্ছে ঠিক আছে তো তোর আরকি সবাই কে জানানোর পরে সবাই মিলে একটা discussion করে ওটা কালকের মধ্যে ধর জেনে যাবো তো যেহেতু তোর এই মানে train এর ব্যাপারটার দিক থেকে বলতে গেলে তোর এইদিকের মানে যানবাহনটা তো অনেক সুন্দর এই বন্দেভারত এর তুই জানিস হ্যাঁ সুবিধা আ আছে খুব ভালো উম service খুব ভালো দেয় শুনেছি হ্যাঁ যদি service টা এত সুন্দর পাওয়া যায় আর এখনকার বলতে গেলে দেখ অন্য train এ গেলে তুই local বল বা express বল এত সুন্দর পাবি না কারণ এতটা সুন্দর . করেছে আমাদের জন্য তো সেটাই আরকি অনেকজন চাপেনি তো আমি চাপিনি তুই ও তো চাপিসনি তো ঘুরে আসা হবে দেখেও আসা হবে train টার ও মজা নেওয়া হবে এবং দিল্লীটাও নতুন করে আরেকবার দেখা হবে বুঝলি ভালো করে

হ্যাঁ তাহলে তো ঘুরে আসাই হয় কারণ কি বলতো আমরা দেখছিলাম যে যানবাহনটা কোন দিকে বেশি ভালো হবে এবার না ধর যানবাহন বলতে গেলে

তো flight টাকে বাদ দিয়ে তো ধর train এর মধ্যে মজা আসবে আর bus এ তো jerking আর তুই হলে bus এও যাবিনা না আমি জানি

সেটাই তারজন্য আরকি bus এ বাদ ই দিয়েছি bus তো আগে থেকে ওরাও বারণ করেছে তো bus টা বাদ তো তোর train এই যাবে তো local train এ না যানবাহনটা সেরকম যাতে ভালো পায় এবং মজাটাও হয়

আশা করবো চেষ্টা করবো যে পরপর যতজন আছি আমরা সবাই মিলে ধর একদিকের seat টাকে কেটে নিয়ে তারপরে ধর একদিকে একটা বগিতে যেন বসানো হয় তো সেভাবে আরকি আহ হ্যাঁ ঐরকম ভাবেই reservation করতে হবে নাহলে একজন এইদিকে একজন ওইদিকে তখন ভালো লাগবে না ব্যাপারটা সেটাই সেটাই উম আর বন্দেভারত যানবাহনটাতে তোর কি জানা আছে যে এরকম মানে আমাদের ততটাও ওর সম্পর্কে অতটাও নথিপত্র নেই তো তোর কি এইরকম জানা আছে যে ওটা কেমন seat হয় মান A class বা এরকম first class বা কিরকম হয় পুরো train টাই মনে হয় first class জানিস তো আমি তো শুনেছিলাম যে হালকা যে না উম first class আছে business class আছে এরকম করে ভাগ করা আছে কিছুকিছু হ্যাঁ ওইহলো general নেই এটা জানি যে general নেই general তো নেই general কি করে থাকবে general নেই business class first class ঐগুলোই আছে আর অনেকআগে থেকে reservation করতে হবে ওটা কারণ কি বলতো মানে প্রত্যেকটা মানুষের ই তো দেখ উম তাড়াতাড়ি যাওয়ার জন্য উম প্রস্তুতি নেয় না তো সবাই তো চাইবেই যে যত তাড়াতাড়ি যাওয়া যায় যদি কোনো কাজ থাকে উম important তো সেই দিক থেকে সেটা বেশিক্ষন ও লাগায় না যেতে শুনেছি তাড়াতাড়ি পৌঁছে দেয় সেটাই সেটাই তো একদিক থেকে ভালো আর উম তো এরকম normally চল না কোথাও একদিন যাই আমরা এমনি normally বেড়াতে অনেকদিন তো যাইনি রে

কিসে যাবো তোর ও scooter আছে তুই যদি চাস তো scooter টা নিয়ে যাবি তা তোর ওই scooter তে নাহলে আমার bike এ চলে আসবি আমার scooter তে গেলেই হবে এখন চালাতেও হবে অনেকটা চালানো ও হচ্ছে না scooty যানবাহন তা কেমন বলতো যে চাল যে চালাবে তার ফেটে যাবে পুরোপুরি বুঝতে পারছিস মানে উম পুরো একদম মাজাটাজা সব ধরে যাবে তো সেই হিসাবে উম যদি কোথাও long route এরকম যায় normally তো উম না long route এ গেলে যাওয়া যাবে না যদি long route এ যেতে চাস তাহলে bus এ করে গেলেই হবে কিন্তু window seat আমার তুমি তো আগে ধরে নেবে হ্যাঁ কিন্তু window seat টা আমার তা যাওয়া যায় bus এ তার জন্য না কিন্তু দেখা যাক কি হয় বুঝলি তবে চল না সবাই মিলে উম গাড়িতে করে উম গাড়িতে যাওয়াটাই সুবিধা গাড়িতে করে ম্যাসেঞ্জার থেকে ঘুরে আসি হম যাওয়া যায় . গাড়ীতে যাবো আর তোর আর গ্রামের দিক থেকে হ্যাঁ তুই যে বলছিস যে যানবাহন দিক টা খুব একটা ভালো না ঠিক আছে

তো সেদিক থেকে কি তোদের মানে গ্রামের ওইদিকে আমি যতটুকু ভাবলাম মানে আমার হালকা এইসব জিনিস এ ভাবনা আছে হম গ্রামের ওইদিকে তোরা মানে যেখানে থাকিস বা যেখানে এইরকম problem গুলো face হয় তো সেখানকার মানুষ কী সরকারি কাজে কোনো আবেদন করেনা তাদের কোনো প্রয়োজন নেই উম বলতে গেলে সবাই আগে আসে অনেক বড়ো বড়ো কথা বলে সমস্যা শোনে অনেকে তো লিখে নিয়ে যায় ওই যে যাই সে আর ফিরে আসে না সেটাই সেটাই ঐসব বিষয় না বলাটাই ভালো কারণ বুঝতে পারছিস আর বাধ্যতার জন্য না মানে কি বলতো যত তাড়াতাড়ি এই পরিষেবাটা ভালো হয়ে যাবে কারণ কি বলতো তুই এরকম JK তো অনেক পাবি ঝাড়খন্ড এ তো অনেক পাবি যে সেদিকেও কিন্তু পরিষেবা যানবাহন পরিষেবা একদম মানে ভালো না বাজে তাই কারণ আমাদের এইদিকে তো একদম বলতে গেলে খুব একটা ভালো না কিন্তু সেদিকে আরো না হম এমন অনেক গ্রাম আছে যেখানে auto toto হোক গাড়ি হোক bus হোক যেতে চায়না সেটা অনেক এরকম তুই কি জানিস নাকি জানিনা অনেক এরকম smart city ও আছে যেগুলোতেও যানবাহন পরিষেবাটাও আবার অনেক খারাপ তো timing এর দেখ যানবাহন পরিষেবা বলতে কি সাধারণ মানুষ public যদি তুই দেখতে যাস তাহলে সেই পরিষেবাটা হবে একদম অন্যরকম timing থাকবে আলাদা সেই business এর মধ্যে sorry সেই bus এর মধ্যে তোর পুরোপুরি একদম আলাদা ভাবে সবকিছু থাকবে হ্যাঁ দেখিস আমাদের local Bus এ কেমন তুই চাপবি যে যাকে যতটা ঠেলেঠুলে চাপাতে পারবে bus ওয়ালার income হলেই enough জানিস তো সেটা

two seater যদি উম চাই যে আ উম normal bus গুলোতে যে চাপবো তাহলেও অনেক কষ্টের সম্মুখীন হতে হয় আমাদের আর তুই যদি ভাবিস এরকম অনেকও পেয়ে যাবি এদিকে smart city আমাদেরটা তবুও কিন্তু এরকম problem আমরা face করি তার জন্যে না কিন্তু আরো এর থেকে বেশি বাজে আছে এক ঘন্টা দুই ঘন্টা late যেটা হয়তো আমাদের আগে হতো কারণ এখন আমাদের অনেকটা উন্নতি হয়ে গেছে বলে এখন যে problem তা হয় না কিন্তু আগে এরকম অনেক হতো যে হয় তো না দশ টা দশ এ তোর bus দশ টা চল্লিশ এ এসেছে এগারো টাই এসেছে আবার সাড়ে এগারোটা বাজিয়ে দিয়েছে হম তারপরে কোলকাতার দিকে একটা জিনিস খুব ভালো bus এ ladies seat আলাদা senior citizen seat আলাদা ছেলেরা বসে থাকলেও মেয়ে যদি ওঠে তো ওরা উম নেমে যায় উঠে যায় seat থেকে আর এখানে একটা অসুস্থ মহিলা থাকলেও কেউ উঠতে চায় না সেটা আর কি বলতো ওই তুই train গুলো দেখিস না train গুলো যেগুলো তোর ladies boggy গুলো হয় train এ দেখেছিস তো

হম স্বাভাবিক

তো সেই জিনিসটার দিক থেকে আমাদের আমাদের প্রত্যেকটা transport ই কিন্তু growth মানে শুধু একটা জায়গার যে growth হলো সেরকম না প্রত্যেকটা জায়গার যতদিন না growth হবে না না আমাদের দেখ আমেরিকা চলে যা লন্ডন চলে যা US তো বাইরে যে কোনো জায়গায় চলে যা সেদিকের তুই rules টা দেখ গিয়ে তুই public কে উম transport টা দেখ তুই সব কিছু দেখনা ওইদিকে যে smart city বলা যায় শুধু মুখে বলা যায় না

আর আমাদের এইদিকে কি এখন শুধু smart citizen বলতে হয় তাই বলে দিচ্ছি এরকম ই একটা ব্যাপার হয়ে গেছে সেইদিক থেকে public এর জন্য তো transport তো আছেই যেটা public এর জন্য কোনো একটা দিনের তুই সুবিধাগুলো দেখিয়ে দে